বাচ্চাদের খেলা দর্শকরা দাঁড়িয়ে দেখছেন.

ছবিটিতে আমরা একটি দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে পারছি।

আইসক্রিমের দোকানের উপর একটি ব্যানার রয়েছে.

রাত্রি বেলায় নানান রঙের আলো দেখতে ভালো লাগছে।

এখানে নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের জিনিসও রয়েছে.

দূরে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে তার আলোও খুব সুন্দর .

মূর্তির পিছনে রয়েছে একটি কালো রঙের চেয়ার ।

তাদের কর্মশিক্ষা প্রদান করা হচ্ছে.

বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছে একটি সাদা গাড়ি.

বিদ্যালয়ের চারিদিকে রয়েছে সবুজ রঙের বড় বড় গাছ.

মাঠের মাঝে দাঁড়িয়ে আছেন সারিবদ্ধভাবে অনেকগুলি লোক।

দোকানের ওপর একটি শাটার লাগানো রয়েছে.

গাড়িটির গায়ে লেখা রয়েছে ভারত পেট্রোলিয়াম .

হাসপাতালের দেওয়ালের রং রয়েছে সাদা।

ছবিটিতে আমরা দেখতে পারছি পোস্ট অফিস ।

দোকানটিতে নানান রকমের বই পাওয়া যায়।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পারছি .

টেবিলের ওপর ভর দিয়ে একজন মহিলা দাঁড়িয়ে আছেন.